উমম চারদিকে একটা পল দিয়া উপর একটু সুন্দর করা ছাদনাতালা বানিয়ে দিয়েছে।

গেট টা দেখে এইরকম এই লাগছে । উপরে একটা লোক দাঁড়িয়ে আছে মনে হয় ব্রাশ করছে ।

বাহ কি সুন্দর বুদ্ধদেবের মূর্তিটা।

দেখতে খুব ভালো লাগচ্ছে। এটা নিশ্চই একটা সুন্দরস --

আর একজন লোক হেঁটেহেঁটে যাচ্ছে মাঝখান দিয়ে ।

মালা গুলো কয়েক রঙের আছে দেখতে ভালো লাগছে সুন্দর।

একটা কাফেতে আসছে কফি খাবে বলে। সাথে আরো কিছু খাবে একটুখানি স্নাক্স ট্যাক্স।

কাঁচা ফুল গাছের ফুল হয়তো তুলে এনেছে।

আবার দুটো বিকে সামনে রাখা আছে ওই লোকগুলোকে ওয়েট করা দেখে মনে হ--

বাহ জঙ্গলটা কি সুন্দর লাগছে ফটোতে আসলে কিছু একটা জিনিস যদি তোলা হয়--

সাম সাইড -এ একজন পুলিশের ড্রেস পরে লোক দাঁড়িয়ে আছে। ভিতরে একটা লাল শার্ট পরে লোক দাঁড়িয়ে আছে ।

এইটা একটা দেখতে সুপারমার্কেটের মতন লাগছে যেখানে নিচে কয়েকটা দোকান ওপরে কয়েকটা দোকান ।

সুপার মার্কেট এর তার নাম হয়তো অন অর্নেষা লেখা আছে।

এই মহিলাটা ঐদিকে মুখকরে দাড়িয়ে আছে সবাই ওইদিকে মুককরেছে চার্চের দিকে।

এখানে ছেলে গুলো নিশ্চই ব্যাটমিন্টন খেলছে ।

নিশ্চই এটা উ-উ রেল ওয়ে স্টেশনের -এর আশপাশে বা রেল লাইন দেখা যাচ্ছে পাশ দিয়ে ।

এইটা একটা মল নাম হলো বিশাল মাখমাঠ ।

নিচ্ছই কেউ এসেছেন হয়তো এমপ্লয়ী -দের।

এই ফটোটা দেখেও খুব সুন্দর লাগছে।

আর এই দিক দিয়ে দেয়াল দিয়ে বানানো আছে। কিন্তু পুরো দিকটাই এরিয়া টাই পুরো জঙ্গল জঙ্গল মনে হচ্ছে ।

মানে কারো হাতে পেন্সিল কারো হাতে উ-উ পেন সবই রাখা আছে ।

খেতে মনে হয় খুব মিষ্টি-ই হবে।

তাকে নমস্কার খুব সুন্দর লাগছে একসঙ্গে এতগুলো আঙ্গুর।

চারিদিকে একটু গ্রীন গ্রীন ।

আকাশের ছোয়া মাটির ছোয়া খুব ভালো লাগছে।

ঠোঁট আর তার পাখিটা কি সুন্দর বানানো হয়েছে।

আর পার্ক -এ মূলত গাছপালা দেখাই যায় ।একটা গাছ ও রয়ে --